অ ওখান থেকে স্যার আপনি Total Control টা করতে পারবেন স্যার

হ্যাঁ বলুন কেমন আছেন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

এই তো চলছে তোমাদের কি খবর

চলে যাচ্ছে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

হ্যাঁ সেটাই আগে তো আগে থেকেই গরম পড়ে যেত এবারে সবকিছু সব অন্নরকম হয়েযাচ্ছে মনে হয় তাও ভালো এবারে শীত কাল টা অনেকে দিন পর্যন্ত ছিল হ্যাঁ এবার ই সব কিছু হ্যাঁ Generali শীত কাল টা এত দিন পর্যন্ত থাকে না হুএবার সবকিছু আন্নরকম হ্যাঁ এবারে এটা একটা ভালো জিনিস যে শীত কাল আনকেদিন পর্যন্ত ছিলো But in Kolkata আগে তো তিন চার দিন এর বেশি শীত কাল তো থাকতোই না তা এখন এটা থাকছে দেখছি আগের বছর ও ছিল এ বছর ও দেখছি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 না এখন ও আমাদের office খুলিনি এখন বাড়িতে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 আমাদের office বাড়ি থেকে চলছে ও বাড়িথেকে চলছে এখোনো তো বাড়ি থেকে চললে হ্যাঁ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

সেটা বলেছিলো december মাস নাগাদ তো এখন ও পর্যন্ত তো কোন communication দেখছি না হু তো জানি না কি হবে আবার বলছে তো আবার একটা কি আসছে সেই বেব আসলে আবার কি হবে না হবে কেউ কিছু বলতে পারছে না আর ভালো লাগছে না এতদিন ধরে সেই একই জিনিস তবে এখন অনকে তা হয়েছে লোক জন বেরিয়ে পড়েছে হাঁ সেটা একদিক থেকে ভালো এখন stable হয়েছে কিন্তু stable এই stable এই পতিবাড়ি এক জিনিস হচ্ছে। একটা stable আসছে তারপরেই হঠাৎ করে আবার কোথা থেকে একটা ওয়েট চলে আসছে। তো এখন যে Bush star ডোজ টা বেরিছে। সেটাই। এ এখনও অনেকেই নেচে না এর পরে একটা আসবে। একটু জোরে বলো না কথা তোমার কথা না শুনতে পারছিনা একদম মাঝে মাঝে কেটে যাচ্ছে

এবারে হচ্ছে যে Bush star লোকে নিচ্ছে না সেটা হচ্ছে problem এই এবার কালকে গিয়ে জিনিস টা বাড়বে তখন সবাই দৌড়াবে bush stsr নিতে তখন একের উপরে চোরে ঘাড়ের উপরে চোরে Bush star নেবে হ্যাঁ সেটাই না তো এখানে তো মানে চোরপালালে বুদ্ধি বাড়ে বলে তো এখানে তো আমাদের ব্যাপার টা সেরকম যখন এত বার করে চারি দিকে announce চারিদিকে bush star টা নিয়ে নিন bush star টা নিয়ে নিন তখন কারো কোনোহুশ নেই এর পরে গভর্মেন্ট থেকে একটা কিছু notification করবে

হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস বুঝি না এখন যখন bush star নিচ্ছে তোএবারআমাদের age group খুলে দেওয়া উচিত। যাদের ইচ্ছে তারা গিয়ে নিয়ে নেক সেইটা তো icmr বলছে এখন ও পর্যন্ত decide করেনি যে খুলবে কি খুলবে না তো সেই টা তো বলছে যে তবে most Probably বোধয় করে দেবে সেদিনকে আমি একটা goverment এর ই একটা এ আ পড়ছিলাম তো সেখানে বলছে যে নাকি খুলে দেবে কারণ যারা আমাদের age গুলোতে নিতে চাই তারা নিতে পারে হ্যাঁ সেটা করেই দেওয়া উচিত সেটা goverment এখন পর্যন্ত decide করছে না আমি জানি না এ বিদেশে এই জিনিস টা bush star তোসবারই অনেক দিন আগে থেকে চালু হয়ে গেছে

হয়তো করবে actually India তে population এত কাকে ছেড়ে কাকে দিবে সেটাই হচ্ছে কথা। তো এখন এত dojofmedisin কোথাথেকেই বাপাবে তাও এখনো পযন্ত যা করছে সেটা অনেক করছে আর কি। মানে indiarpopulaesonwife যে সংখ্যাক লোককে হ্যাঁ vactian অন্তত দিতেছে দুটো দুটো vactian নিতে তো সকাল হয়েগেছে হ্যাঁ বিদেশে usfues ওদের জন্য জিনিস টা পপুলেশনএত নাওদের জন্য জিনস টা ম্যানেজ করা উচিত আর আমাদের ক্ষেত্রে তো population টা hugue ও তোমরা তাহলে এখন মানে এ mobile টা বেড়ে খুব গেছে বাড়িতে থাকতে গিয়ে মানে বাড়িতে lockdown নে mobile laptop ও।

তুমি যখন কোনো মানে জিনিস কোনো কিছু online কিছু দেখো তখন কি mobile বেশি use করো নাকি laptop এ

আচ্ছা তো। সব কিছুরই subscription নেওয়া আছে। ও আচ্ছা ott platform গুলো বলছো তো ott platform টিতে কি কি আছে তোমার। আমার এ amazon prime এর নেওয়া zee five এর নেওয়া তার পরে তোমার sony live aath এর নেওয়া । আচ্ছা sony amazon এই গুলো তোমার।

আচ্ছা আচ্ছা আচ্ছা তো netflix সে contents কেমন থাকে মোটামোটি আমার netflix সমন্ধে খুব একটা idea নেই। netflix মোটামোটি contents ভালোই থাকে। web series গুলো যথেষ্ট ভালো । তাই recent কিছু দেখছো netflix এ আমি এখন একটা madhyamik প্রেম game বেরিছে ওটা দেখছিলাম। হ্যাঁ আচ্ছা তো কেমন সেটা। খারাপ না একদম যে সেটাও না ঠিক আছে আচ্ছা

তো netflix এ কিরম থাকে মানে নতুন কোনো cinema টিনেমা সেগুলো দেয় netflix এ সবি cinema দেয় কিছু cinema যেরকম net flix এ থাকে আর যে cinema গুলো অন্য কোথাও released হয়নি শুধু netflix হয়েছে।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

তো netflix আমি এ টা কেমন থাকে তোমার amazon prime amazon prime আগে ভালো ছিল এখন এত টা ভালো নেই এখন আর সেই রকম নাই ওর মধ্যে web series আছে নাই কোনো cinema আছে নাই cinema নতুন কিছু এলে অবশ্যই দেয় কিন্তু সেরকম কোনোই নেই । netflix মানে prime এর আগে যে রকম ছিল এখন সেই রকম আর নেই। ও তাই নাকি মানে আগে যে রকম ছিল সেই রকম আর দেখা যায় না ।

আচ্ছা তো তুমি কোনটাকে সবচেয়ে বেশি perfect বলো । আমার এখন ঘুরিয়ে ফিরিয়ে হয় যখন hotstar কিছু series থাকে সেগুলো দেখি।

যে কোনো cinema release হয় তখন ওখানে কপিল শর্মা invite করে আর ওখানে ভীষণই হাসির ই থাকে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 এই যে তুমি এই গুলো কি mejar টা কি এই এ তেই দ্যাখো মানে mobile এ দেখো তা mobile যখন দেখো তখন কোনো রকম কোনো অসুবিদা হয় না ভালো লাগে দেখতে না না কোনো অসুবিধা আমরা তো সারা দিন নিয়ে বসে থাকছি না যে টুকিন ই সুময় পাওয়াযায় সেই টুকিন ই সুময় এর মধ্যে অসুবিদা আরে আমার একটা Redmi phone ছিল সেই ফোন টা খুব ভালো চলছিল redmi ফোন টা মানে redmi five pro বলে সেই ফোন টা খুব সুন্দর ফোন ছিল। মানে আমি phone তা কিনেছিলাম হচ্ছে two thousand eighteen এ তখন flipkart থেকে কিনেছিলাম তো flipkart কিছু একটা অফার দিচ্ছিলো খুব কম দামে পেয়েছিলাম ফোন তা তো phone তার সবকিছুই ঠিক ছিল কোনো অসুবিধা ছিল না একদিন রাত্রি বেলায় cinema দেখছিলাম cinema দেখতে দেখতে দেখে ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে দেখছি আর phone তে আর চলছে না এমনিতে phone তা মানে two thousand eighteen তো আর eighteen to nineteen nineteen to twenty সাড়ে তিন বছর মতো হয়েগেছিলো phone তা আমি ভেবেছিলাম ঠিক আছে এই বছরে শেষ এর দিকে দেখি phone তা কে change করবো ও মা হটাৎ করে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখছি আর phone তা চলছেই না

আমি ভাবলাম যে কি বলছে না বলছে ওরা ভুলভাল বলছে তারপরে আমি ইয়েতে নিয়ে গেলাম আ ওই নিয়ে service center এ নিয়ে গেলাম নিয়ে service center এ দেড়শো টাকা নিলো checkup charge তো তারপরে দেখে টেখে বললো যে না এটার mother board গেছে বলছে যে পাচ্ হাজার টাকা খরচ ইটা সারাতে আবার পাঁচ হাজার টাকা সাড়ে তিন বছর হয়ে গেছে পুরোনো phone এ পাঁচ হাজার টাকা কে দেবে তারপর এ আমি এক খানা phone অর্ডার দিলাম তো সেটাও রেডমি phone ই অর্ডার দিলাম আমি তো ঐটা দিলাম হচ্ছ redmi ten pro তো confuse ছিলাম একটু redmi ten pro নেবো না আর redmi eleven তা নেবো কিন্তু মোটামোটি overall review দেখে আ যেটা বুজলাম যে eleven তা five gphone আর এখনো ইন্ডিয়া তে five g instrutucture এখন এতটা হয়নি

তো তাই জন্য আর আ five g ওই redmi eleven তা নিলাম না তো ফাইনালি আজকে আমি redmi ten pro তাই নিলাম যাইহোক ভালোর মতো কম হয়ে গেলো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 এই phone তা না মাঝে মাঝে দেখছি ডিসপ্লে তা একটু হ্যাং করে না সেটা আপনার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

একটু problem আছে শুনেছি তো ইটা আমি নেটেও পড়েছি যে এ পড়লাম সেদিন কে এই phone তা তে নাকি একটু সামান্য আ নিয়ে problem রয়েছে এ কি বলে একটা lag problem রয়েছে ঐটা আপনি তখন তখন জানতেন না রিতা একটু জোরে কথা বোলো বার বার আমি তোমায় বলছি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 না তখন মানে তখন আমার কাছে choice ছিল না আর কি না হয় ten নিতে হবে না হয় eleven নিতে হবে তো eleven তার review খুব একটা ভাল না তো সেই comparison এ টেন নিতে হয়েছিল আসা করছি এর পরে কখন ও যদি আ কোনো ভালো কিছু upgrade আসে সেটাকে ঠিক করবে ওরা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 তো তাই জন্য মানে redmi মানে তুমি যদি দেখো চারিদিকে তো redmi দেখবে সব জায়গায় তো তাই জন্য redmi তাই বেশি prefer আর কি চারিদিক এ redmi আর samsung আর price তা affordable তো যে টাকায় redmi যে জিনিস তা দিচ্ছে সেই তা অন্য কেও দিচ্ছে না মানে samsung তো বেকার over priced actually revolution তা তো অন্য redmi এর আগে মানে এর আগে যে যেমন পারতো দামে বেচতো তো আর oppo vivo সেগুলো আমি জানিনা কিরকম আমার কাছে খুব বেশি এ feedback নেই oppo vivo র but হা oppo vivo এইগুলো তো আ অনেকেই use করে দেখি হয়তো ঐগুলো ভালো phone তো আমার ওই ওই একটা ওই আ trust factor তো সেই কারণে কেনা আমার কাছে সত্যি কথা বলতে অত resarch করার টাইম ও ছিল না তো amazon এ দেখলাম যে জিনিস তা ভাল ছিল যেদিনকে আমি oda r করছি সেই দিনকেই আমার ফোন daleviour করে দিয়াছে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 আ oneplus এর phone গুলি definitly মানে ভালো but মানে আমি যদি chaines brand কে সেই একটু chaines brand নাম দেই মানে oneplus chaines brand নাম হয়ে গেছে মানে ওনাকে ভাবে american brand কিন্তু oneplus american brand না ওটা basically chaines brand তো oneplus এর ফোন গুলো আমার বন্ধুদের কাছে তো যে জিনিসটা redmi সোলো হাজার সাতরো হাজার টাকায় দেয় তো oneplus same জিনিয়াসটা ত্রিশ হাজার তাকাই দেয় তো আমি আমার brand নাম দেয়া কী হবে যেমন iphone এর যেমন একটা charge essu আচ্ছা battery issue আছে iphone apple এর brand সবাই ভাবে যে apple কিন্তু apple এর iphone এ একটা charge আর problem আছে তারা তারই ওর battery সস হইয়া যাই আমি এইরকম ও দেখছি আমার বন্ধুদের তারা iphone ছেরে ridmi কিনছে তার কারণ হচ্ছে তারা এত fastrated হয়ে গেছিল ওর battery issue নিয়ে তো তারা iphone ছেড়ে দিয়ে তারপরে redmi তে sift করেছে

হ্যা তো তবে apple এর তেমন apple revulation এনেছিল কিন্তু সেই apple এখন কিন্তু strip jorce চলে যাওয়ার পর আর অনেক কিছুই change হইয়া গেছে তো apple এর যা সব product মানেই যা ভালো হবে সেরকম তো না apple এর mak book আমি বহু দিন উসে করছি mak book air মানে দুর্দান্ত একটা product আবার mak book pro আমার crash করে গেছে হটাৎ করে crash করা গেল আচ্ছা যে আপনার oneplus আর আমি শুনেছি camera future নাকি প্রচন্ড ভালো ওখানে অনেক কিছু আ ধরণের future আছে সেগুলো ভালো ভাবে capture করা যাই আ witch is different মানে redmi তে oto feture নেই দেখুন আমি তুমি যেগুলো use করি যা level of feture use সেগুলো কটা setting use করি তো তাই জন্য ওই গুলো যারা যাদের কাজ হচ্ছে revew করা তার এখন হ্যা এটা না ওটা ওই একটা কোন জায়গায় হালকা একটা স্টিং যাচ্ছে বা কোন জায়গায় একটা হালকা এটি yellow স্টিং যাচ্ছে বা কোন জায়গায় একটা হালকা রেটি স্টিং যাচ্ছে এই সব করে সব কান্ড কারখানা তারা করবে কিন্তু আমার আপনার ক্ষেত্রে its relly doen matter মানে আমরা কি photo তোলার সময় কি আপনি তুমি কি অত setting chek করবো থোড়াই তার জন্য অত setting chek করে অত setting থাকলে এ chek করাই যাক ওটা ব্যাপার না অটো ভালো ভাবা করতে গেল এ use করবোনা মানে আমার slr use করবো সেটা আপনি use কোরান কোথায় আর সাত বেরোয় কোথায় slr তো মানে বার করে lance লাগাতে আর ওটার ব্যাবস্তা করতে করতে আর ওটাই বেরোয়না ওটা বাক্সর মধ্যে বন্ধই রইয়াছে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 তাহলে কার আর এতো interest থাকবে যাদের photo তোলার interest স্বদেশ মানে আছে সেই pesent টা সেইটা আছে তারা কখনোই mobile camerar ওপর reallai করবে না যারা রিয়েল photo তোলার interest তারা actually slr বা কোনো camera use করবে তারা mobile এ camera দেয়া কোনো দিনই তুলব না ব্যাপার তা হচ্ছে সেটাই

এসে থাকবে তারা সেখানে যদি আপনি ভালো করে fiture গুলো কে change করা

ভালো nice captchar করা যাই সানিকে বেয়াউটিএস গুলো কে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 না না আমার নিজের phone ও কিনেছি আমি কয়েকদিন আগে আমার phone তা মোটা মতি আগের তা redmi ছিল কিন্তু আমার phone তা এই মোটামোটি পাঁচ বছর সাড়ে চার বছর চলেছিল এই phone তা নাকি তুমি লিফ্ট থেকে ফেলে দিয়েছিলে কে বললো তোমাকে এটা হা হা আমাকে ইয়ে বলছিলো তোমার husband বলছিলো আচ্ছা আমি ওটা লিফ্ট থেকে ফেলে দিইনি হাত থেকে পরে গেছিলো আচ্ছা তারপরে phone তা ঠিক ছিল

আচ্ছা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

আমার হাতে অনেক গুলো জিনিষ ছিলো আমার হাতে অনেক গুলো জিনিষ ছিলো সেগুলো নিয়ে উপরে উঠছিলাম আমার হাসব্যান্ড নিচেই ছিল ওই লিফ্ট এর দরজা খুলতে গিয়ে আমার হাত থেকে ওটা স্লিপ ওভার হয়ে যাই

আচ্ছা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 phone আর পাবনা মানে আমার তাই ই মত ছিল যে ওটা চুরমার হয়ে গেছে আগে যেমন নোকিয়া র ক্ষেত্রে এই জিনিস তা ছিল আমার তা তো note nine pro আর ও

আর phone তা আমার সাড়ে চার বছর without tention ভালো চলেছে আর আমার change করার কারণ ছিল sim একটা ছোট্ট থট আসছে otherwise আমার phone এর মধ্যে তখন ও কোনো প্রব্লেম ও ছিলোনা সাড়ে চার বছর পরে একটা ছোট্ট স্পট এসেছে আমি ভাবলাম যে পরে আর বেশি হয়ে গেলে তো exchange হবেনা তো ওটাই exchange হলোনা আর ওই ছোট স্পট ও নেবেন মানে phone তা তখন ও running ছিল আচ্ছা

nine তা বড় হোক কিন্তু একটু ভারী আছে আচ্ছা ও এটাতে স্লিক না

আচ্ছা আচ্ছা তো তুমি laptop এ এখন কি use করছো

lenevo আগে মানে আমি দেখেছি যে এখন মোটামোটি Levono আর ডিল এই দুটোই হচ্ছে trusted কিন্তু ডেল তা

তো generally এখন যেটা নসবার কাছেই দেখি সেটা হচ্ছে না হয় Levono আর Levono তাই trusted আর ওগুলো আছে আসুস ফসুস ওগুলো বেকার lenevo তা থেকেও অতটা ভালো service না আমার তা যেমন service পায় আচ্ছা কেন Levono তে কি problem হয়েছে না আমার তা দেখলাম ওদের প্রসেসর টোসিসসর অটো ভালো না

প্রসেসর তোসেস্পর অটো ভালো না

অতটা ভালো না আচ্ছা আমাকে আমার জামাই বাবু স্টিল আমি Levono কিনেছিলাম i am not happy with lenevo মানে আমার কাছে আমার দুটোই use করেছি আমার Levono আর আমার first lap top dell ছিল কিন্তু dell was best তবে এখন যদি তোমার এমনি programming এর কাজ এর দরকার না থাকে যদি programming বা warrium warriented কাজ না দরকার না হয় তাহলে আই pad বা lap top হচ্ছে better option আর কি